হ্যাঁ তোমার খবর বলো? কেন, আপনার হচ্ছে যে ধরার মতো কেউ ছিল না ভাইয়া? না না ছিল না বলেই তো সমস্যা লোক নেই তো, লোক লোকও নাই তেমন amount ও নাই, টাকা পয়সাও নাই, মানে মধ্যবিত্ত family হলে যা হয়।

এই জন্যই তো আমি ভাবতেছি যে হচ্ছে যে পড়াশোনা করে চাকরি নাই, এজন্য বাহিরের ভাষাগুলা শিখে

হ্যাঁ তোমার decision টাই সঠিক। তো আমি এখন কোরিয়ান ভাষা শিখতেছি। শেখো কোরিয়ান ভাষা শেখো, শিখে চলে যাও কোরিয়ান তো অনেক demand, মাস গেলে তিন চার লাখ টাকা করে পাঠাতে পারবে দেশে।

কোরিয়ান ভাষায় দু একটা dialogue শোনাবো ভাইয়া? হ্যাঁ শোনাও দেখি। হ্যাঁ বলো শুনি দেখি।

এটার মানে কি? বাংলায় বলো, বাংলায় একটু করে দাও। কি সাহায্য করবো আপনাকে বলেন? সাহায্য কি ভাই? একটা চাকরির দরকার ভাই। চাকরি না হলে বিয়ে শাদী হচ্ছে না ভাইয়া বয়স তো কম হচ্ছে না, তাছাড়া তোমার হাতে আর কি সাহায্য চাবো। Korean

তোমার ভাষা শুনে আমার হাসি আসছিল। প্রথম আবেদন পত্রটা লিখে দিন, ভালো করে আবেদন করুন তারপরেই হচ্ছে যে আপনি তো চাকরি পাবেন।

Korean এখন দেশে ধরো কোটা কোটা হয়ে গেছে বুঝছ এই কোটা সেই কোটা কিন্তু আমাদের কোনো কোটা নাই। একটু জোরে বলা শোনা যাচ্ছে না। তো হচ্ছে যে মানে ভালো দেখে মেয়ে বিয়ে করে চাকরি নেবেন। হ্যাঁ ভাই ওইদিকে গেলে ভাই আরো পেরা বেশি ভাই। তখন মেয়ে বলবে যে আমি কিছু করতে পারবো না, তোমাকে চাকরি নিয়ে দিয়েছি তুমি চাকরি করে খাও। মানে, কি বলবো মধ্যবিত্ত family, হলে যা হয়, মানে যেদিকে যাব সেদিকে আমাদের বিপদ। রান্নাবান্না করা লাগতেছে তাই না?

তখন আমাকে চাকরি করা লাগবে আবার ওর কাজও করে দেওয়া লাগবে তালে বিয়ে করার থেকে না করা ভালো অভাবে চাকরি লেওয়ার থেকে না লেওয়া ভালো।

মানে মানে অফিসেরও কাজ করার লাগবে আমার বাসায় কাজও করা লাগবে তাহলে কয়দিকে pressure লাগবো এরকম। তাহলে এখন থেকে preparation নিয়ে নেন। হ্যাঁ এদেরও তো preparation নিচ্ছি ভাইয়া এবার তো পড়াশোনা চাকরি বাকরির পড়াশোনা করতেছি।

হচ্ছে যে job খুজতেছেন না বাসায় থেকে?

messএ থাকে, পত্রিকা মত্রিকায় যে নিয়োগ টিয়োগ আসে, বুঝই তো শহরের, ও আপনাদের mess কি খালা এসে রান্না করবে দেয়? না আপনাদের নিজেদের করা লাগে? না না আমাদের mess এ খালা আসে, খালা এসে তিন বেলা রান্না করে চলে যায়। ও তাহলে mess এর খালা থেকে শিখে নিবেন রান্না বান্না করা। রান্না বাড়া তো করা যায় ভাইয়া তখন ওই ঝপ করে সে পরবর্তীতে ঘরে বউ থাকলে কি আর রান্না করতে মন চাবে? কেউ করতে চাবে যাবে?

করতে মন চাইবে, করার জন্যই তো বিয়ে করা। তাহলে কি job খুঁজতাছেন ভাইয়া? দেখি ভাইয়া মানে যে কোনো job পেলেই চলবে এখন বর্তমানে যে পরিস্থিতিতে আসি। এখন হচ্ছে যে সামনে circular আসছে BCS preparation নেবেন। হ্যাঁ হ্যাঁ ওটাতে দেখি ওটার জন্য ইয়ে করতেছে ওটার জন্যই পড়াশোনা করার জন্যই mesh এ উঠছি। এর জন্য তো অনেক প্রচুর পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, অনেক প্রচন্ড পড়াশোনা করা লাগবে, মাথার ঘাম পায়ে ফেলানো লাগবে তাছাড়া হবে না। হ্যাঁ তো, খালি বসে থাকলে হবে না পড়াশোনা করতে হবে, মাঝে মাঝে বিনোদনে নিতে হবে। খালি পড়াশুনার ভিতর থাকলেও হবে না, সব দিকে গিয়ে থাকা লাগবে। আপনের কোনো bad habit আছে নাকি? bad habit বলতে নাই আবার আছে, মাঝে মধ্যে একটু smoke করি, তেমনি smoke করা,

হ্যাঁ girlfriend অত সময় দিই না কারণ পড়াশোনা করা লাগবে, সময় দিতে পারেন তার সাথে কথা বলতে গেলে অনেক সময় দিতে হবে

দিয়ে তোর,

বলছিযে ইয়ে করবো তোর বাপরে বলে আমার আমাকে একটা চাকরি নিয়ে দে। ভাই এখনকার পরিবেশ এতে হবে না চাকরি পাইলে আবার ফেরত আসবে চাকরি না পাইলে চলে যাবে কেউ বলবো না যে, হে আমার বিয়ে হয়ে যাচ্ছে এ হচ্ছে বলবেও না যখন আমার চাকরি হয় তখন ওই ,

তাহলে ওরম girlfriend রেখে লাভ কি? হ্যাঁ ওরম girlfriend রেখে লাভও নাই, রাখা লাগে মাঝে মধ্যে সময় কাটানোর জন্য বুঝোনা? ও শুনলাম আপনার একটাই হচ্ছে যে friend নাকি বেড়াতে গেছিল girlfriend নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ girlfriend নিয়ে ঘুরতে যেয়ে কট খাই গেসে। তো বর্তমানে একটু ঝামেলার ভিতরেই আছে ওটার ওটা tension এ কদিন ছিলাম এখন আপাতত একটু ওই pressure থেকে এটা বের হয়ে এসছি এখনো,

আপনি তাহলে BCS এর জন্যে কেমন preparation নিচ্ছেন? হ্যাঁ নিচ্ছি ভাইয়া, আমার কাছে তো আমি hundred percent নিয়েছি এখন। পরীক্ষার হলে তো hundred percent দিতে পারতেসি না, এটা তো সমস্যা। তাহলে বেশি preparation নেবেন তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ বেশি নিলে আমার মাথায় হলো ঝামেলা, মানে এই গোলমাল বেঁধে যায় মানে নিতে হবে, আবার মাথার ভেতর তো থাকতে হবে নাকি? বেশি preparation নিতে গেলে তো বেশি এভাবে নিতে গেলে মনে হয় বেশি মানে, কি আর বলবো, তাহলে কি,

হ্যাঁ, বুঝি নাই। আপনার পরীক্ষা BCS পরীক্ষা কবে থেকে? এই তো সামনে। আর তাও কতদিন হচ্ছে যে পড় মানে পড়াশোনা করতে পারবেন? তারপরে পরীক্ষা। এখনও মাস তিনেক তারপরে।

দেখি BCS rating কি? তারপরে BCS না হলে তো পরবর্তীতে একটা ভালো company তে ঢুকবো এটা পরে যদি নাই টিকতে পারি তাহলে ভালো একটা company তে দেখে ঢুকে, job করবো। ও company তে তো ভালো হচ্ছে যে salary দেয় না। হ্যাঁ দেয় ভালো ভালো কিছু company আছে না দেয় ওরা দেয় companyতে ভালো salary পাওয়া যায়।

আপনার হচ্ছে যে মানে মূল target কোনটা? যে কোনটা হবেন আপনি? কোন job টা করবেন? তো দেখা যাক ভাগ্যে কি আসে। আশা তো থাকে ভাইয়া BCS এর চাকরি করা দেখা যাক, ভাগ্যে কি আছে. সব সময় বড় কিছু target নিলে দিত কিছু একটা পাওয়া যাই।

হ্যাঁ এই জন্যই তো বড়ো target নিয়ে আরে BCS পরীক্ষা দিচ্ছি দেখা যাক কি হয়।

তো আমারেও কিছু tips দেন। হ্যাঁ tips দিবো নি সমস্যা নাই ভালো করে পড়াশুনা শুরু করো। Academic এর পাশাপাশি চাকরি পড়াশুনও করো আর এখন থেকে inter পাশে রয়েছে ইয়েগুলা circular গুলো আর করে দেখো। তো কিভাবে কি পড়বো? পড়লে হচ্ছে যে মানে ভালো একটা job করতে পারব BCS দিতে পারব।

এখন সাবজেক্টে পরবা? BCS তো যেকোনো subject থেকেই দেওয়া যায় মনে হয়। হম তো আপনাদের college কি? মানে college এ job এর preparation অনেক ভালো sir এরা বুঝিয়ে দেয়? হ্যাঁ মাঝে sir এরা তো academy নিয়ে ব্যস্ত থাকে।

ওলাইকুম আসসালাম। কী খবর, কেমন আছেন? এইতো ভাইজান ভালো আছি, আপনার কী অবস্থা? আর বোলেন না দিনকাল ভালো কাটছে না ফসল বনের অবস্থা খারাপ ing আবাদ বনিত করে আর কোনো লাব নাই। কেন, কয় বিঘি জমি আছে আপনার? আছে দশ বিঘার মতো আবাদ করসিলাম গম আসে আপনার তারপরে খেসারি মসুর তারপরে চৈতালির ফসল এখন যা হয় আমাদের এইখানে সবই আসে, আবার কুসুর সিলো তো সব মিলে আরকি সব দিক দিয়েই ধরা হচ্ছি কৃষি দেখা যাচ্ছে যে জমিতে যে কীটনাশক সার এইগুলা লাগায়ে এইগুলার দিন আস্তে আস্তে বেরেই যাচ্ছে, মানে শেই দাম হয়ে যাচ্ছে এগুলার দাম দেখে হচ্ছে যে ফসল যেটাই উঠতেছে এইটার দাম মানে আস্তে আস্তেই নিচে চলে যাচ্ছে, ওই জন্য সব মিলাই আরকি খারাপই আসি বলতে গেলে। হম এখনকার কৃষির অবস্থাও জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে না প্রকৃতির অবস্থাও ভালো না যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হয় না হ্যাঁ এখন তো বৃষ্টির দরকার যাদের চৈতালে আবাদ আসে বা সব জায়গাতেই অনেকে তো ইয়ে পিয়াঁজ রসুন এগলা আবাদ করে বিশেষ করে তারপর সব জায়গায় সব দিক থেকেই, আহ দেখা যাচ্ছে এখানে বৃষ্টির খুবই প্রয়োজন কিন্তু বৃষ্টি হচ্ছে না আবার অসময়ে বৃষ্টি হবে দেখা যাচ্ছে যে ফসল আবাদ যেগুলা আসে আরকি ধান বা মুসুর বলেন যার যেইখানে যেটাই আসে তখন অসময়ে বৃষ্টি হয়ে যাই, তখন দেখা যাচ্ছে যে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এইজন্য সব দিক থেকেই আরকি খুবই হ্যাঁ এখন কৃষকেরা আবাদ করেও শান্তি নাই সার বীজ যে হারে দাম বাড়তেসে আবাদও সেভাবে করা যাচ্ছে না হচ্ছে না তা যাই আবাদ হোক, সেক্ষেত্রে আবার তারা যদি বিক্রি করতে যাই সে হারে তারা দামও পাই না। হ্যাঁ সেটাই সেটাই ওটাই তো মূল সমস্যা, আর এখনকার ফসল এগুলা দেখা যাচ্ছে যেটাই আবাদ করতে যাওয়া হচ্ছে সেটাই কীটনাশক সারা তো হচ্ছেই না একেবারেই সম্ভব না দুই দিন পর পর এই, উম কীটনাশক ওই কীটনাশক এটা ওটা ব্যবহার করাই লাগসে তো সেই দিক থেকে কৃষকেরা সব সময় ক্ষতির দিকেই ধাবিত হচ্ছে। হ্যাঁ এখনকার কীটনাশক তো সব দুই number কীটনাশক এগুলো নিয়ে কাজ হয় না,

হ্যাঁ দুই number আবার প্রচুর দাম নেই ওরা original গুলো পাওয়া যাই না এখন আর। হ্যাঁ আমাদের আগের কৃষি ব্যবস্থাটাই ভালো সিলো দেখা যাচ্ছে যে যেগুলো সারকেন্দ্রিক আরকি কীটনাশক খুব কম ব্যবহার করতো তো সেই ইয়ে টা আস্তে আস্তে চলে যাচ্ছে তো এইজন্য, মানে বর্তমান ফসল এর জমি গুলা মাটিউ মানে ধ্বংসের দিকে যাচ্ছে ভালো ফসল তারা মানে মাটি থেকে ভালো ফসল আশা করে কৃষকেরা, সেইটা পাচ্ছে না বিভিন্ন কীটনাশক ব্যবহারের ফলে সে মাটির গুন গুলা তো মান টা নষ্ট হয়ে যাচ্ছে তো এইজন্য আরকি মানে ভালো ফ মানে ফসল ফলালো,

হ্যাঁ হ্যাঁ বলুন আপনার কী, কয় বিঘা জমি আসে, কী আবাদ করসেন নাকি? আমার বেশি জমি নাই পাঁচ বিঘার কম আসে আমার ছিল কী আসে আপনার জমিতে সব এখন? আমার আছে মুসুর আছে খেসারি আছে মটর আছে এগুলোই আরকি। ও কেমন হইছে? হইছে মোটামটি চলার মতো এখন।

এরকম অবস্থা, তাই না? হ্যাঁ এখন পানি নাই জমিতে পানি দেওয়া লাগবে সার দেওয়া লাগবে ওষুদ দেওয়া লাগবে মানে বিভিন্ন রকম খরচ, হম ফসলের এখন ফসল হচ্ছে না কিন্তু খরচ ঠিকই বের বাড়ে বেড়ে যাচ্ছে আরকি, এইটাই তো মূল সমস্যা আর বাংলাদেশ দেখেন বিশ্বের মধ্যে আহ ধানের দিন থেকে দ্বিতীয়তম কৃষি প্রধান একটা দেশ আবার দেখা যাচ্ছে যে পাট, এর পাট শিল্পটা বাংলাদেশে বিশ্বের মধ্যে প্র~প্রধান এবং প্রথম সিলো কিন্তু বাংলাদেশের রাজনীতি বলেন আর দুর্নীতি মানে একটা পরিবেশ পরিস্থিতি বলেন সব দিক থেকেই, আহ পাট শিল্পটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এরফলে দেখা যাচ্ছে যে কৃষকেরা অনেক দিক থেকে পেছ মানে পিছায় যাচ্ছে। হ্যাঁ এবার পাটে পাট আবার প্রত্যেকের সে হারে এবার দাম পাওয়া যাই নাই পাটে বিগত যেরকম পাট এর দাম অনেক ছিলো কিন্তু এবার পাটের দাম মানে একেবারেই

হম পাট দেখো ওইযে কৃষকেরা যে ধরেন আবার মানে চিন্তাভাবনা করে আবাদ করে একসময় যে যেটার দাম বাড়ে ওইটাই দেখা যাচ্ছে পরের বছর সবাই এক সঙ্গেই আবাদ করসে এই এই জন্যও হইতে পারে। এগুলা সব দুর্নীতির কারণে আসলে পাটের দাম কিন্তু এখানে publicly যখন বিক্রি করতে যাই সেইক্ষেত্রে দাম তারা কম পাই। হ্যাঁ সবই বাংলাদেশের ব্যবস্থা এই জন্যই কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে যেটাই বিক্রি করতে যান ওই মাধ্যমে তারা সরকার যে rate টা দেই সেটাতে নেই না তো, তারা নিজেদের মতো মানে নিজেরা rate দিয়ে সেটা কিনে আরকি বিভিন্ন সময় বিভিন্ন ফসল আবাদ এই সেই, তারা কিন্তু ঠিকই সরকারির ইয়ে তে বিক্রি করতিছে তারা লাভবান হচ্ছে ওদিকে মানে তারা উন্নত হচ্ছে দেখা যাচ্ছে সব দিক থেকে কিন্তু কৃষকেরা এই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যেই অবস্থায় থাকে সে অবস্থায় থাকসে যেমন আমাদের দেশে ধান টা অনেক ভালো হয় কিন্তু কৃষকেরা সে হারে ধানের দাম পাই না।

Japan এর দিকে জাপানেরা যারা ধান আবাদ করে চাষ করে তারা কিন্তু সরকার তাদের ধান গুলোও কিনে নেই ওই জন্য তারা আমাদের দিকে বেশি ঝুঁকসে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকমটা নাই।

কিন্তু এখন প্রকৃতির যে অবস্থা ওই জন্য আরকি খুব সমস্যা হচ্ছে এখন মানে বীজ দিয়ে পানি দিয়ে এখন ধান আবাদ করা লাগতিসে, এখন গঙ্গা নদীতে পানি নাই পানি দিয়ে ধান করা মানেই double এর পর double তো এখন কী ধান হয় আপনাদের ঐদিকে? হয় সব ধানই হয় প্রায় আমাদের এইখানে না এই মৌসমের দিকে কী ধান হয় আপনাদের ওইখানে? আমাদের এইখানে যেমন আপনার এ মৌসমে যেটা হচ্ছে যে ই বিশেষ করে এইযে ইরি এ ধান গুলা হয় সাধারণত তো আপনাদেরও, হম এই same হ্যাঁ এখন মৌসম হলো এ ইরি ধানের আবাদ করাই আহ ইরি ধানের মধ্যে এখন তো হচ্ছে বিভিন্ন প্রকারের আহ ধান আসে যেমন বিধান সাতচল্লিশ, বিধান বত্তিরিশ, উনতিরিশ এ ধরনের ধান গুলা বেশি হয় আরকি এ সময়।

হম কিন্তু সিলো যে ওইযে আপনার আরেক মানে ধানের আবাদ তো তিন system এ হয়ে থাকে বছরে তিনবার পাওয়া যাই ধান সাধারণত আবাদ করতে জানলে, তো দেখা যাচ্ছে আগে এই যে আউশ আমন যেটা বাঙালির একটা মানে চিরপরিচিত ধান ছিলো সেটা এখন কিন্তু নাই বললেই চলে। হম সেগুলো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন সব hybrid গুলা আসতেছে এখন বাংলাদেশে। হম ওইযে বেশি মানে লাভবান হইতে যাচ্ছে কৃষকেরা কিন্তু বেশি লাভবান হইতে গিয়ে তারা তাদের ঐতিহ্য কে ভুলে যাচ্ছে। কৃষকেরা বা এখন কী করবে তাদের তো যে হারে খরচ পড়তেছে খরচের টাকা তো তোলা লাগবে।

তাদের সেই মূল্য ন্যায্য দাম টা পাচ্ছে না।

একদম ঠিক বলসেন।

উম আলহামদুলিল্লাহ ভালো কারণ কোনো সময় খারাপ বলা যাবে না তো যাই হোক মোটামটি খরচ টা কোনোরকমে উঠসে আহ আর বাসায় খাবার মতো, হইসে আরকি নিজেদের খরচ টা সেভাবে চালানো যাবে সেটাই আরকি তবে খুব একটা যে লাভবান হইসি সেটাও না ক্ষতিগ্রস্থ হইসি সেটাও না মধ্যম পর্যায় আরকি। বাংলাদেশে এখন যে চালের অবস্থা চালের যে দাম বাড়তিছে আস্তে আস্তে আগে চাউলের দাম ছিলো চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি,